জাভাতে logical operators লজিক্যাল operators এর tutorial আপনাদের স্বাগত
in tutorial লজিক্যাল operators সম্পর্কে শিখব
operators ব্যবহার করে একাধিক এক্সপ্রেশন যাচাই করা এবং বন্ধনী ব্যবহার করে precedence ওভাররাইট করা
এখানে আমরা
tutorial অনুসরণ করতে জাভাতে রিলেশনাল operators সম্পর্কে জ্ঞান থাকতে have
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়াল জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন
লজিক্যাল অপারেটরস একাধিক কন্ডিশন যাচাই করতে ব্যবহৃত হয়
এখানে জাভাতে উপলব্ধ লজিক্যাল অপারেটরের তালিকা রয়েছে
and or not আমরা এদের প্রতিটি বিষদভাবে দেখবো এখন eclipse we যাই
এখানে বাকি code জন্য eclipse ide এবং প্রয়োজনীয় skeleton রয়েছে
আমরা logical অপারেটরস নামক class তৈরী করে main method যুক্ত করেছি
এখন কিছু ভ্যারিয়েবল তৈরী করি
boolean b ;
আমরা b তে কন্ডিশনের ফলাফল সংরক্ষণ করব
int age equal to 11
int weight equal to 42
এখানে ব্যক্তির বয়স এবং ওজন রয়েছে
ব্যক্তির বয়স 18 বছরের কম এবং ওজন অন্তত 40kgs কেজি যাচাই করব
এটি কিভাবে করে তা দেখি
b equal to age less than 18 ampersand ampersand weight greater than equal to 40
এখানে দুটি এক্সপ্রেশন এবং মাঝে একটি double ampersand চিহ্ন রয়েছে
এটি যাচাই করে বয়স যে 18 age চেয়ে কম এবং ওজন 40 age অধিক বা সমান কি নয়
এই অপারেশনকে and অপারেশন বলে
এখন b এর মান print করি
system dot out dot println b;
সংরক্ষণ করে run run
আমরা দেখি যে output হল true কারণ উভয় কন্ডিশন সঠিক
এখন ওজন বদলাই যাতে একটি condition সঠিক now হয় এবং code আবার রান করি
42 কে 32 তে পরিবর্তন করি
সংরক্ষণ করে run run
output হল false
এর কারণ হল condition age less than 18 হল সঠিক
কিন্তু condition weight greater than equal to 40 সঠিক নয়
ফলাফল true হতে and অপারেটরের উভয় কন্ডিশন সঠিক হওয়া প্রয়োজন
তাই output হিসাবে false পাই
এইভাবে double ampersand চিহ্ন ব্যবহার করে আমরা and অপারেশন সঞ্চালন করতে পারি
এখানে বয়স of ওজন রয়েছে এবং এটি যথেষ্ট যদি এদের একটি কন্ডিশন সঠিক হয়
অর্থাৎ আমাদের দেখতে হবে যে যদি প্রথম বা দ্বিতীয় condition সঠিক হয়
এটি or অপারেশন দ্বারা সম্পন্ন হয়
প্রথমে আগের condition মুছে দিন
এবং লিখুন
age less than or equal to 15 pipe pipe weight less than or equal to 30
এখানে দুটি কন্ডিশন এবং মাঝে একটি double pipe চিহ্ন রয়েছে
এই statement যাচাই করে যে প্রদত্ত দুটি কন্ডিশনের মধ্যে একটি সঠিক হয়
output দেখতে code রান করি সংরক্ষণ করে রান করুন
output হল true
কারণ and অপারেশনের মত or অপারেশনের উভয় কন্ডিশন true হওয়া জরুরি নয়
এখানে একটি condition true হওয়া প্রয়োজন
সুতরাং ওজনের condition সঠিক so হলেও বয়সের condition সঠিক হওয়ায়
আমরা output true পাই
এখন বয়স এইভাবে বদলাই যাতে উভয় কন্ডিশন false হয় এবং ফলাফল দেখি
11 কে 17 এ পরিবর্তন করুন
সংরক্ষণ করে run run
এখন output হল false যেহেতু উভয় কন্ডিশন সঠিক নয়
এইভাবে আমরা or অপারেশন করতে double pipe চিহ্ন ব্যবহার করি
এখন সেই ব্যক্তিকে যাচাই করতে হবে যার বয়স 15 এর বেশি এবং ওজন 30 কেজির বেশি হয়
অন্য কথায় আমরা যা করেছি তার বিপরীত condition যাচাই করতে হবে
এক্ষেত্রে আমরা not অপারেশন ব্যবহার করি
প্রথমে condition বন্ধনীতে লিখুন
এবং condition পূর্বে বিস্ময়বোধক চিহ্ন যুক্ত করুন
বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করে আমরা বন্ধনীর ভিতরের বিপরীত condition যাচাই করি
এখন এটি true হতে হবে
সংরক্ষণ করে run run
এখন output হল আগের বিপরীত
এইভাবে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করে not অপারেশন সম্পন্ন করি ধরুন আমরা 15 বছরের চেয়ে কম
বা 18 বছরের চেয়ে কম বয়সের এবং 40 কেজির তুলনায় কম ওজনের ব্যক্তি চাই
এখন এই condition দেখি
আগের condition মুছে ফেলুন এবং লিখুন
age less than 15
or age less than 18
and weight less than 40
এখানে condition বিভ্রান্তিকর
আমরা জানি না যে or অপারেশন না and অপারেশন পূর্বে সঞ্চালিত হয়েছে
এটি অপারেটরের precedence উপর নির্ভর করে
এক্ষেত্রে precedence overwrite করতে বন্ধনী ব্যবহার করি এবং condition ও স্পষ্ট করি
সুতরাং এখন বন্ধনী যোগ করা যাক
program সংরক্ষণ করে run run
এখন যদিও প্রথম condition age less than 15 সঠিক নয়
দ্বিতীয় condition
age less than 18 and weight less than 40 হল সঠিক
তাই output হল true
তাই অস্পষ্টতা এড়াতে বন্ধনী ব্যবহার করে এক্সপ্রেশন স্পষ্ট করুন
এবং এইভাবে একাধিক কন্ডিশন যাচাই করতে আমরা লজিক্যাল operators ব্যবহার করি
আমরা tutorial শেষে চলে এসেছি
আমরা লজিক্যাল operators এবং এটি ব্যবহার করে একাধিক এক্সপ্রেশন যাচাই করা এবং
বন্ধনী ব্যবহার করে precedence ওভাররাইট করাও শিখেছি
নির্দেশিত কাজ হিসাবে
নীচের দুটি এক্সপ্রেশন সমতুল্য কিনা তা যাচাই করুন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
এটি ভারত সরকারের ict mhrd এর জাতীয় সাক্ষরতা mission দ্বারা সমর্থিত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
আমি কৌশিক দত্ত tutorial অনুবাদ করেছি ধন্যবাদ